উম দাঁড়িয়ে আছে। ট্যাগ ঝোলানো রয়েছে। আর পেছনে একটা ফোন-পে স্ক্যানার দেখা যাচ্ছে।

উম এ.টি.এম. এর সামনে অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে --

একটা স্টেশন দেখা যাচ্ছে স্টেশন এর ওপরে ফ্লাইওভার রয়েছে।

এবং স্টেজ টাইপ করা আছে যেখানে অনেক চেয়ার --